তো কার্যকলাপ চলছে। তাতে তো একটা পৃথিবীর তারতম্য ভাব মানে ভারসাম্যটাই একটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই না? এবার তার ফলস্বরুপ কি হচ্ছে? তার ফলস্বরূপ ওখানে ধস নামছে, বন্যা হচ্ছে, মানে সেখানে তো ক্ষতিগ্রস্ত ultimately এগুলি কারা হচ্ছি? আমরাই হচ্ছি কিন্তু। আমরা সাধারণ মানুষ আর সে সমস্ত জায়গার যে একবার ক্ষতি হয়ে যাচ্ছে সেটার কিন্তু আর কোনা রকম তার ক্ষতিপূরণ কিন্তু আর সম্ভব হচ্ছে না। মানে যেটা ক্ষতি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে।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 সবই হ্যাঁ আমরা এখন যে যে পর্যায়ে আছি আমি শুধুমাত্র বলতে পারি না আমরা যে জমির পর জমি থাকবে technology আনা যাবে না, মানে IT hub তৈরি করা যাবে না। এখন যে আমাদের জমির ইয়েতে যা pressure হচ্ছে তোমার আমাদের দেশের উপর যা pressure আসছে যার জন্য flat বলো hub বলো এরকম building গুলো এগুলো করতেই হবে মানুষ থাকবে কোথায়? মানুষের ক্রমবর্ধমান population জনসংখ্যার চাপ বাড়ছে। মানুষকে থাকতে হবে।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

কথা এবার সেটা হচ্ছে আহ ওটাই মানে যা যা disturbence আমরা মানে তৈরি করছি নিজেরা এই প্রকৃতির উপরে সেটাকে recover আমরা কি করে করব সেটা আমাদেরকেই চিন্তাভাবনা করতে হবে কিন্তু।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

ঠিকতো। আমরা যে গভর্নমেন্টকে দা দোষ বিদ আমাদের গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নেই। কারণ গভর্নমেন্ট এর মধ্যে তো আমাদের মতই লোকজন বসে। গভর্নমেন্টতো কোনো ভিনগ্রহ থেকে আসেনি।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

হ্যা তুমি একটা ভাল কথা বললে। সেটা হচ্ছে আমরা যে এই যে ধরো plastic বা এই সমস্ত জাতীয় যে আমরা পলিথিন জাতীয় যে সমস্ত দ্রব্যগুলো ব্যবহার করি সেটাও কিন্তু আমাদের এই global warming বলো না এটার কিন্তু মানে তার উপর কিন্তু বিশাল একটা খুব মানে বিরূপ প্রভাব ফেলছে বলতে পারো। তাই না? এটা কিন্তু আমাদেরকে অনে অনেকটাই control এ আনা উচিৎ। অবশ্যই অবশ্যই অবশ্যই control এ তো আনা উচিৎই।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

একদম একদম একদম একদম effect টাতো green house effect টা পড়ছে CFC gas এর ওই chloro fluro carbon টা হচ্ছে সবচেয়ে ক্ষতি করছে। এই যে এখন ultraviolet ray বাড়ছে, আগে কি হতো ওই আহ আমাদের বাতাসের স্তরে ওই chloro fluro carbon টা আছে।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

এমনভাবে তখন পাঁচ থেকে দশ বছর আগের technology এমনভাবে তৈরি করেছে ওরে বাবা দেখে সিনেমা হলেতো ওটা রুদ্ধশ্বাস আটকে আছে পৃথিবী ধ্বংস হলে কি রকম হবে মানে ওটা একটা দেখিয়েছিল যে শেষ পর্যন্ত একটা লোক একটা লোক বেঁচে

যেমন আমরা আমাদের mythology ঘাটলে আমরা আমাদের history ঘাটলে দেখি যে ওই আমাদের দ্বারকা নগরী যে শ্রীকৃষ্ণের নগরী এটা বলা হয়

সেটাও weather আহ changing এর ব্যাপারে বা আমাদের ওই যে সিন্ধু সভ্যতা civilization এর যে ধ্বংসাবশেষের যেটি কারণ, অনেক ঐতিহাসিক এখনো বলে ওটার হচ্ছে কারণ হচ্ছে পরের দিকে ইয়ের জন্য প্রাকৃতিক ভারসাম্য weather সব মিলিয়ে একটা effect পড়েছিল।

ultimately দেখো সভ্যতা যখন তৈরি হয়েছে সভ্যতা ধ্বংস হবেই। সেটা আমরা সকলেই জানি, ঠিক আছে? কিন্তু কি এটা মানে যতটা পারা যায়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 সবকিছুকে নিয়ে চলতে হবে। কিন্তু আমরা যদি এইগুলোকে neglect করি এইগুলোকে আমরা যদি সরিয়ে দিই আমাদের দিকেই কিংবা প্রকৃতিকে রাখা, প্রকৃতিকে যদি আমরা না রাখতে পারি প্রকৃতিও আমাদের রাখতে পারবে না। কারণ প্রকৃতি মানে আমাদের উপর নির্ভর করছে কারণ আমরা প্রকৃতির উপর নির্ভর করছি। ওই বলে কেন এত বছর ধরে আমি ছোটবেলা থেকে পড়ে আসছি না একটি গাছ অনেক প্রাণ। এটাতো actually সত্যি। একটা গাছ থেকে একটা গাছের থেকে কার্বন ডাই এই অক্সিজেন ইয়ে হয় বের হয় তার বদলে এই গাছ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

এই জিনিসটা যেদিন আমরা সত্যি সত্যি সবাই মিলে করতে পারব শুধু আমি তুমি করলে হবে না। এই পদক্ষেপটা সবাইকে নিতে হবে, ঠিক আছে? তবেই যদি আমরা কিছুটা মানে relief পেতে পারি। যে না এই এটা এবারে একটু যদি কিছুটা সামঞ্জস্য আসে। কিন্তু সেটা কি মাত্রায় মানে আমাদেরকে কাজটা করতে হবে সেটা কিন্তু ভাববার বিষয়। সেটাই সেটাই সেটাই actually ওটাতো একটা ব্যা বড় ব্যাপার রয়েছেই এই জিনিসটা কাজটা আমাদের এইটা systematically এটা government কে government যদি কিছু ইয়ে করে rules তো করলে হবে না rules এর প্রতি কিছু আমাদের regulation ও দরকার। যে হ্যাঁ মানুষের মধ্যে কিছু সচেতনতা বোধ তৈরি করা school এ বাচ্চাদের মানুষকে এখন বয়স্ক মানুষদের আহ বলে লাভ নেই এটা তৈরি করতে হয় ছোট থেকে। বাচ্চাদের থেকেই আমরা যদি government বা এরকমভাবে school গুলোতে প্রকৃতির উপর আলাদা করে শেখায় সেটা মনে হয় better তাই না?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

খাওয়া-দাওয়া কিছু করে সে সাথে ওটা রাখে যতক্ষণ না dustbin না পায়। আমি দেখছিলাম একটা ভিডি ইয়েতে video তে এরকম যে তারা ওই dustbin এ ফেলে। আবার ইয়ে কি এমনকি তাদের এরকম অন্ন সপ্তাহ পালিত হয় তারা একটা এলাকায় আহ জটলা করে গাছ লাগায় area ভিত্তিক তাদের ছোট ছোট গাছ লাগায়। যদি গাছ ঝড়ে যদি দশখানা গাছ পড়ে ওরা কুড়িখানা গাছ লাগায় পরেরদিন। এটা একটা video তে দেখেছিলাম। কোনো normal না ওটা seriously একটা documentary করে দেখানো হচ্ছিল এরকম।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

আমরা তার একটা নিজেরা একটা স সকালবেলা আমাদের সিদ্ধান্ত একটা তুমি একটা গাছ চারাগাছ লাগাবে তোমার ঘরের ওদিকে আমি একটা লাগালাম। আমাদের এই কথাটা স্বার্থক হলো। এই যে এতক্ষণ ধরে আমরা এত কিছু কথা আলোচনা করলাম আমরা হয়তো আশেপাশের কথা ছেড়ে দিলাম আমরা নিজেরাই অন্তত করি চলো ।একটা করে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

হ্যাঁ হ্যাঁ bye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

OK bye bye আস্সালামমুআলাইকুম।

কেমন আছেন আপ্পু?

এই তো আলহামদুল্লিয়া আমিও ভালো আছি তবে কয়দিন ধরে একটু ঠান্ডা লেগেছে। আচ্ছা তো doctor দেখান নি? আহ ডাক্তার আসলে গিয়ে কি আমার মনে হচ্ছে এটা ওই যে আবহাওয়া মানে season change কারণ এ হচ্ছে উম মানে ঠান্ডাটা লাগছে আমার হয় কি, প্রত্যেকবার যে এই যে এই যখন গরম থেকে শীত আসে বা শীত থেকে যখন গরম এ যাই মানে এই রকম যখন আবহাওয়া change হয় তখন আমার খুব ঠান্ডা কাশিটা খুব problem করে আপনার কি অবস্থা, আরে বোঝেন না seasonal অসুস্থতা তো এটা অসুখ আমারও তিনবারের মতো হয়ে গেছে? ও ও কি ঠান্ডা লেগে ছিল নাকি? ঠান্ডা জ্বর কাশি মনে করেন তিনবার হয়ে আবার সেরে গেছে আবার মনে হয় সামনে হবে। ও আচ্ছা, ওই যে ঠান্ডা লাগলে একটা কাজ করতে পারেন ওই যে মধু খাবেন এরকম seasonal এই সমস্যা থাকলে সকালে উঠে যদি একটু গরম পানিতে একটু মধু খান। তাহলে দেখবেন অনেক ঠান্ডা থেকে আপনার উম মানে ভালো লাগবে। গলা খুশখুশ ভাবটা অনেক কমে যাবে। হ্যাঁ হ্যাঁ তা তো আসেই কিন্তু ওষুধের প্রতি অনীহা থেকেই কিছুই করতে ইচ্ছা করে না গরম পানি খাবো। না না এটা তো আর ওষুধ নয় এটা তো ওই প্রাকৃতিক একটা মানে উপায় হ্যাঁ হাঁ আমি বুঝতে পেরেসি। এটা আসলে ওইভাবে তো আর medicine মত পড়ে না। হ্যাঁ আমি ডাক্তারের ওষুধ এর কথা বলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা আমারও ডাক্তার দেখাতে একদম ভালো লাগেনা ডাক্তারের কাছে যেতেই ইচ্ছা করে না।

আচ্ছা ও এই সময়টা হচ্ছে বাচ্চাদের মানে খুব অসুখ বিসুখ হচ্ছে আমার যে বোনের ছেলের কদিন পর পর এই ঠান্ডাতে,

তো হচ্ছে উম এর জন্য যে কিছুদিন আগে শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তো হচ্ছে এখন মোটামুটি ভালো আছে। আপনাদের বাসায় বয়স্কদের অবস্থা কি? ভালো আছে তারা? হ্যাঁ আর এমন season বুঝতে পারছেন একদম ঠান্ডার season বাচ্চাদের আর বয়স্কদের নিয়ে সমস্যা বেশি। হ্যাঁ হ্যাঁ। মানে আমাদের অনেকটা save করে রাখা হয় তো ধরেন অনেক care করে, এই জন্য তেমন দেখা দেয়নি কিন্তু হ্যাঁ ভাব হয়েছে। ও আচ্ছা আচ্ছা এই যে উম এই সময় শরীলে এই শীতকালটাতে হয় কি শরীলেল কিন্তু খুব মানে extra একটু যত্ন নেওয়াটা খুব প্রয়োজন হয়ে পড়ে। এই যে শীতে মানে দেখবেন আমাদেরও তো গা হাত-পা একদম শুষ্ক হয়ে যায় এই সময়টা আসলে আপনি extra care না নেন তাহলে দেখবেন গা হাত পা ফেটে টেটে খুব অবস্থা খারাপ। হ্যাঁ আসলেই। আপনি শীতে কি use করেন সাধারণত এই যে হাত-পা ফেটে গেলে?

হ্যাঁ হ্যাঁ শীতে কিন্তু এগুলো ব্যবহার করাটা খুব মানে দরকার কারণ হচ্ছে না হলে ত্বক একদম নষ্ট হয়ে যায়। এর আগে এ হচ্ছে, আর চুল তো আরো অনেক রুক্ষ হয়ে যায় আপনি সাধারণত চুলের জন্য কি use করেন? চুলের জন্য চুলের কথা আর কি বলবো? চুল তো শেষ এই শীতকাল এসে ভেঙ্গে ভেঙ্গে তারপরে, চুলের দিকে তাকাতে ইচ্ছা করে না ভাবতেছি চুলের কোন ভালো ডাক্তার দেখাতে হবে skin doctor আর পারা গেলো না, আপনি ভালো কোন চুলের ডাক্তার, আচ্ছা আচ্ছা ওগুলো না করে একটু ঘরোয়া কিছু use করতে পারেন, যে পেঁয়াজের রস নাকি চুলের জন্য নাকি খুব ভালো। আপনি একটু পেঁয়াজ থেথো করে চুলে লাগাতে পারেন অথবা হচ্ছে মেহেদি লাগাতে পারেন তাহলে দেখবেন অনেকটা উপকার পাবেন। হ্যাঁ কিন্তু ঐসব বার অনেক কোরেসি যা যা লাগবে। ও করেছেন এগুলো? কাজে দেয় না না আর হয়তো regular করতে মানে নিয়ম, হুম

দুই দিনও করি আবার তিন দিনও করি।

আচ্ছা আচ্ছা কন্ডিশনার use করলে আপনার চুলের health বেশ ভালো হবে এটা একটু করে দেখতে পারেন তাহলে মনে হয় চুল পরাটা আপনার একটু কমবে। হ্যাঁ কিছু তো একটা করতেই হবে নয়তো খুবই খারাপ অবস্থা। হ্যাঁ আপনি কিন্তু কন্ডিশনার টা হচ্ছে প্রাকৃতিক কন্ডিশনার use করতে পারেন।

প্রাকৃতিক কন্ডিশনার বলতে? আহ যেমন আপনার হচ্ছে গোসলের পরে একটা মানে বাটিতে বা হচ্ছে মগ এ করে হচ্ছে আহ একটু লেবু হচ্ছে, উম লেবুর রসটা মাথায় use করতে পারেন ওটা কন্ডিশনার হিসেবে কাজ করতে পারে অথবা আপনি চা পাতা যেটা আছে না ওই চা পাতা একটু জাল দিবেন। তারপরে যেই পানিটা হবে চেকে মানে এইটুকু ফেলে দিয়ে, আহ আহ হচ্ছে চা পাতার যে রসটা সেটা চুলে হচ্ছে কন্ডিশনার হিসেবে use করতে পারেন, ধুলে দেখবেন চুল পড়াটা খুব কমে যাবে। আপনি কি চুলে আপু তেল use করেন?

কি তেল use করেন?

উম নারকেল তেলটা কিন্তু চুলের জন্য খুব ভালো আপনি এটা use করে দেখতে পারেন দেখবেন আপনার চুলের মানে স্বাস্থ্য অনেক ভালো হবে।

হ্যাঁ এখন হারবাল অনেক hair oil নাকি home made পাওয়া যায় কিন্তু আমি।

করবো কিনা মানে, আচ্ছা আচ্ছা করে দেখতে পারেন। হ্যাঁ আবার ভাবি যে ভালো একটা doctor, আর আপনি ত্বকের যত্নে সাধারণত কি করেন?